তাহলে youtube এ কি কি রকম কি দেখছো-টেখছো এখন? youtube এ এই vlogging দেখছি তারপরে food vlogging দেখছি, খাওয়া দাওয়া হ্যান ত্যান এই সবই দেখছি তারপরে, কিছু কিছু movie ও দেখি youtube এ যেগুলো ছাড়ে সেই movie গুলো। যদিও ইউটিউব এ তো recent movie কিছু থাকে না। হুম একটু পুরোনো movie যেগুলো আহ বাংলা হম movie যেগুলো হয় সেগুলো দেখি। ভালো যে movie গুলো যেমন। একটা রসগোল্লা বলে একটা movie হয়েছিল সেই movie টা দেখেছিলাম। ভালো লেগেছিলো।

রসগোল্লা বলতে এটা কিরক, মানে কি বিষয়ে? ওই আহ রসগোল্লা মিষ্টিটা কি ভাবে তৈরী হয়েছিল? সেই history টা, মানে রসগোল্লার যে উম আবিস্কারক বলতে গেলে।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

হ্যাঁ পুরো ওই story টাই দেখিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা ভালো আমার তো দেখাই হয়নি। আমি link পাঠিয়ে দেবো দেখে নিয়ো। বাংলা অনেকেই cinema ভালো ভালো বেরোচ্ছে। কিন্তু খুব একটা হম বাংলা cinema গুলো খুব একটা দেখা হচ্ছে না কারণ বাংলা উম cinema র link গুলো কম আসে বা হিন্দি, হিন্দি cinema যেরকম খুব তাড়াতাড়ি আহ link গুলো চলে আসে বা যে pirated version গুলো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

না সময় করে উঠতে পারিনি একদমই আসলে উম কাজের pressure তাছাড়া কি হয় এই উম কলকাতা যাওয়া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

তো ওগুলো বেশ মজার তারপরে hello বলে একটা web series দেখেছিলাম। ওগুলো দেখতে মজা লাগে আর ওগুলো হচ্ছে। একটা নেশার মতো হয়ে যায় মানে এর পরেরটা হবে? এর পরেরটা কি হবে?

সেগুলোর ও বেশির ভাগই একটু খানি উম উম south বা অন্যান্য এর copy থাকে।

হ্যাঁ দক্ষিণি একটু দক্ষিণি ধাঁচটা মানে ওগুলোকে ওখানে এখানে অনুকরণ করা হয়। তো যার জন্য খুব একটা ভালো লাগে না। কিন্তু ac~actually মানে বিষয়টা যদি খুব মানে অন্য রকম হয় একটুখানি আহ তো ওটা ওটা একটু ভালো লাগে। তো কিন্তু যেটা web series এ পাওয়া যায় কিন্তু web series মধ্যে সেই জিনিসটা একদমই থাকে না। খুব কম মানে বাংলা cinema র যেগুলোতে ওরকম থাকে সেই গুলো দেখতে ভালো লাগে but সেটা খুবই কম। বেশির ভাগই তো একটুখানি দক্ষিণি ধাঁচে করা হয়। তো যাই হোক ওই জন্য উম আহ web series এ আবার সেইটাকে খুব মানে সেই বিষয়টাকে খুব মানে তুলে ধরা হয় যেখানে একটুখানি অন্য রকম story থাকবে অন্য রকম বিষয় থাকবে অন্য রকম subject থাকবে। তো ওই জন্য web series টাই বেশি দেখা হয়। আর বাকি তো উম TV তো কিছুই দেখা হয় না বলতে গেলে এখন তো big boss টাও phone এ হয়। তো phone এ টুকটাক মাঝে সাঝে হয় তো একটু খবর হয় কিন্তু big boss দেখো? হুম big boss তো আমি রোজই দেখছি। রোজ daily পারলে মানে সারাদিন চব্বিশ ঘন্টা Voot এ পারলে চব্বিশ ঘন্টাই দেখি। কিন্তু, উম আসলে অন্যান্য যে সব উম ধারাবাহিক গুলো হয় মানে তার থেকে মনে হয় big boss কে যদি ধারাবাহিক হিসাবে ধরা হয় দেখো সব থেকে ভালো ওটা তো অনেক রকম

খুব বেশি তো সময় পাই না। তো কি চলছে এখন big boss এ?

ভেতরে ভেতরে একটা আর কি ঠান্ডা লড়াই যেরকম ওরকম type এর ব্যাপার চলছে।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

মা এসছে ওদেরটা একটু উম বেশি আর কি মজাদার মানে দুজনে খুব আহ দুজনের মধ্যে আর কি একটু কথা কাটাকাটি বা মনোমালিন্য এরকম হয়েছে যখন ওরা বাইরে ছিল। না মানে ওদেরকে তো থাকতে দেয় কোথায় একটা মনে হয় hotel room এ তো সেখানে ছিল যখন তখন ওদের মধ্যে হয়েছে তো সেটা অন্য যারা এসছে আহ তারা আর কি বলেছে ভেতরে এসেছে এরকম ওদের মায়েদের মধ্যে হয় তো একটু কথা কাটাকাটি হয়েছে।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 হ্যাঁ আজকে সব থেকে মজাদার জিনিস যেটা দেখাচ্ছিল যে আব্দু বলে একজন, এক জন আছে ও হচ্ছে উম আরবি মনে হয় আরবির মানে আরবের হবে। আব্দু আহ হচ্ছে যতদূর মনে হয় ওই খাজাকাস্তান না কি এক তো ওর room টা মানে ওর যে ঘর যেখানে থাকে সেই জায়গাটা আজকে দেখাচ্ছিল ওর কোন বন্ধু

তারপরে ওর নিজের যে বিছানাটা শোবার সেইটা দেখালো, তখন আবার সাজিত বসেছিল পাশে বলছে যে এটা তোমার বিছানা? বলছে হ্যাঁ এটা আমার বিছানা ওর ঘরেতে আবার ওই, সালমান খানের সাথে ওর একটা portrait আছে মানে ও নিজে যেখানে থাকে সেখানে বিশাল বড়ো মানে সেই আরবে কি বলে না ও গুলোকে মাথায় সেই পরে থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরবে আরোবিয়ানরা পরে থাকে যে হ্যাঁ হ্যাঁ ওই রকমই পড়েছিল ওর বন্ধুটা তো দেখলাম মানে বিশাল বড়ো মনে হচ্ছে যেন একটা hotel room ওর বাড়িটাই মনে হচ্ছে hotel room আসলে ও~ওইদিক কার বেশির ভাগ মানুষই খুব মানে ধোনি হয় আহ যেহেতু ওখানে আহ পেট্রোলিয়াম ওই industry তো, তো ওখানকার বেশির ভাগ মানুষই একটুখানি পয়সা উম অর্থের দিক থেকে একটু ধোনি হয়। তো এটাই ওর জন্য ওই দিকে, এমনিতে আহ আব্দু তো এখানে এসে communication তো ভালোই করছে যা বোঝা যাচ্ছে। খারাপ না।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

হম অনেক অনেক এবারে যে রকম আহ নোরা ফাতেহি

আহ আরো অনেকে আছে যারা পাকিস্তানি তো ভরে ভরে ছিল একটা time এ যাই হোক এখন একটু কমেছে আর big boss এ, big boss টা প্রথম প্রথম আমার একদমই ভালো লাগতো না। আসলে আমার মনে হত মানে, আহ কত গুলো মানুষ এক জায়গায় কি করছে যেটা মানুষ দেখছে? এটা আবার কোনো মানে ব্যাপার হলো? এটা আবার দেখার জিনিস হলো? কোনো কাহিনী নেই কোনো গল্প নেই। কিন্তু পরে মনে হয়েছে সব চেয়ে বেশি গল্প ওর মধ্যেই থাকে।

কি রকম হতে পারে মানে এখন এক রকম ব্যবহার করছে আবার পরমুহূর্তে change মানে পরিবর্তন হয়ে যাচ্ছে।

এই মুহূর্তে এক রকম ওই মুহূর্তে আরেক অন্য রকম এক রকম এখানে কথা বলছে এক রকম ওখানে কথা বলছে যেখানে সে জানে যে তার চারিদিকে মানে অনেক গুলো camera রয়েছে। তার সত্ত্বেও

আহ মানে একটা interesting ব্যাপার লাগে। দেখতে time কেটে যায় বা একবার দেখা শুরু করলে মনে হয় পুরোটা দেখেই যাই।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

বেশ ছিল মানে সব চেয়ে বেশি আহ যাকে বলে entertainment ওখানে ওই ওই ওই season টাতেই দেওয়া হয়েছিল। যাই হোক ভালো লেগেছিল। আর এই season টাতে actually দেখাটা কম হয় কারণ হচ্ছে।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 হ্যাঁ এবার হয় তো শেষ হয়ে যাবে জানুয়ারিতে।

হ্যাঁ রয়েছে আস্তে আস্তে বার করে দেবে। আচ্ছা আচ্ছা জানুয়ারি আহ মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে।

হুম ভালো আমার আহ এখন মানে TV দেখা হয় না বলে মানে কপিল শর্মা show যেটা হয় সেটাও যত টুকু দেখা phone এই হয়।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফেইসবুক এ হ্যাঁ খুবই, হম ওতেই মোটামুটি মানে সব চেয়ে উম latest যে গুলো থাকে সবই দিয়ে দেয়। মানে ফেইসবুকেই দিয়ে দেয় বলে ফেইসবুকেই দেখা হয়ে যায়।

ফেইসবুকে অনেক অনেক মানে cinema র ওই একটা cinema আছে আহ বেরিয়েছিল না নতুন ডক্টরজি বলে ওর দেখছিলাম ওই আহ মান~মানে cinema টার আমি অনেক link চাই ছিলাম অনেকের কাছে But পাইনি। তো ওই cinema টা অর্ধেক scene গুলো দেখছিলাম কেটে কেটে ছোটো ছোটো ভাবে, ফেইসবুক এ দিয়েই দিয়েছে অনেক cinema ই দিয়ে দেয়। quality টা একটু খারাপ থাকে but কিন্তু মানে পুরোটাই উম দেখা হয়ে যায় এই আর কি ব্যাপারটা। বাকি তো টেলিগ্রামে দেখলাম। সব cinema রই মোটামুটি কিছু না কিছু link দিয়ে দেয়। সেখান দিয়ে দেখা হয়ে যায়। এই তো last বোধ হয় আমি doctor জি টা দেখেছি। আচ্ছা হ্যাঁ ওইটা তো খুব মজার। হ্যাঁ ডক্টরজিটা উম মজার আছে বাকি তো south এর movie অনেক গুলোই মানে দক্ষিণের movie অনেক গুলোই খুব ভালো ভালো cinema দেখা হলো এর মধ্যে। মোটামুটি lockdown এর পর থেকে তো প্রচুর প্রচুর আহ উম দক্ষিণের movie দেখা বা এই phone এই অনেক movie দেখা হয়ে গেলো টেলিগ্রামের through তে। আচ্ছা আর english movie কিছু দেখা হয়নি? মানে হিন্দি movie দেখেছি হিন্দি movie হিন্দি movie র মধ্যে খুব, খুব যে ভালো cinema এর মধ্যে বেরিয়েছে তা নয়। আহ ওই আমার মানে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

যেকোনো বাচ্চা দেখতে পারবে না।

হ্যাঁ ওর fact টা খুবই উম মানে যদিও সত্যি কিন্তু খুবই মানে খুবই ভয়ঙ্কর বাপরে বাপ।

হম বিশেষ করে মানে শেষ যে scene টা থাকে মানে একদম যখন সবাইকে এক সাথে মানে এক জায়গায় সব্বাইকে পর পর দাঁড় করিয়ে সবাইকে এক এক করে গুলি করে দিচ্ছে ওই জায়গা টা খুবই মানে ভয়ঙ্কর লাগছিলো বাপ রে। তবে, আর তার পরে তো বলতে গেলে আহ হিন্দি cinema য় last কয়েকটা cinema বেরিয়েছে সে গুলো একদমই ভালো নয় বলতে পারি। তবে দক্ষিণি movie বেশ কয়েকটা খুব ভালো ভালো বেরিয়েছে। আর আর আর ওগুলো তো আছেই। মানে অনেক গুলো দেখছিলাম যে আহ ওটা হয় তো বাইরেও আহ USA তে মনে হয় আহ ওটা কি বলে ওটাকে আহ প্রদর্শনী হবে এরকম আহ কিন্তু আমার শেষ যে মানে আমার মানে পুরো একদম অন্য রকম লেগেছে যে দক্ষিণি movie টা last সেটা হচ্ছে কান্তারা বলে যে movie টা দেখলাম। সেটা তো একদম মানে ওটা তো দু খানা বিষয় oscar এর জন্য nominated হয়ে গেছে। মানে nominated হ্যাঁ nomination এর জন্য গেছে দেখলাম কান্তারা cinema টা। মানে খুবই অন্য রকম movie খুব কম budget এর এবং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 হ্যাঁ দক্ষিনি movie গুলো ভালো হয় আমি দেখেছিলাম একটা কুকুর কে নিয়ে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 হুম খুব ছুঁয়ে যাচ্ছে মনকে ছুঁয়ে যাওয়ার মতন cinema ছিল।

বাকি আহ তো একটা উম শেষ বোধ হয় একখানা উম বাংলা cinema বেরোলো যেটা উম দেব আর মিঠুন চক্রবর্তী ওটা যেন কি,

হ্যাঁ ওটা মনে হয় প্রজাপতি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 না না আমার দেখা হয়নি। এখন অব্দি কারণ ওটা তো এখনো মানে হয় তো hall এ চলছে আমার hall এ যাওয়ার তো সময় নেই। তো ওটা দেখি যখন TV তে দেবে দেখবো। আচ্ছা আচ্ছা বাবা ওই cinema টা নিয়ে যা এখন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো সবেতেই রাজনীতি ঢুকে যাচ্ছে। কিছু করার নেই

কিন্তু last অনেকগুলোই cinema যে করলো,

একটা ভালো জায়গায় আহ

হ্যাঁ হ্যাঁ একদম যায়নি মানে যাচ্ছেই না।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

টনিক ছিল last ওর বেশ কয়েকটা cinema ভালো টনিক ছিল তার পরে মনে হয় সাঁঝবাতি বলে একটা cinema ছিল যেটা আমি দেখেছিলাম পাওলি রামের সাথে ওটাও খুব সুন্দর আহ বয়স্ক মানুষদের আহ দেখা নিয়ে হুম হুম হুম হ্যাঁ খুব মানে দেব আগের থেকে অনেক নিজেকে improve করেছে আর মানে হম খুব ভালো ভালো cinema তৈরি করছে খুব মানে ভালো আহ অভিনেতা নিয়ে ভালো খুব ভালো গল্পের~ আর একটা মনে হয় কি করেছিল পুজোর সময় বেরিয়ে ছিল কিশমিশ ওটা দেব রুক্মিণী দুজনেই ছিল খুব ভালো ভালো মানে ও যবে থেকে মানে প্রযোজোগ হিসাবে কাজ করছে আরোই যেন খুব sensible হয়ে গেছে কি cinema বানাতে হবে কিরম ধরণের বানাতে হবে

উম খুব ভালো আর এমনি blog টক দেখা blog দেখা এখন তো blog খুব করছে দেখছি অনেকেই blog করছে। হ্যাঁ blog তো করছে সবাই সবাই blog র এখন যেই মানে যার কাছে phone আছে সেই blogger তো কত কেউ food blogger র কেউ blogger উম ওখানে গেলে বেশ ওদের সাথে একটা meet up ও হয়ে যাবে মানে হচ্ছে আবার business হচ্ছে Customer রা already করে রেখেই দিয়েছে মানে আহ cafe এর জন্য সেটা হচ্ছে নিজেদের followers

তারা তো already যাবেই as a customer সেটাই আহ এখন ইউটিউব এ অনেক বেশি আর কি আহ রাস্তা খুলে গেছে youtube মাধ্যমে হ্যাঁ earning ও উপার্জন খুব যে খারাপ হয় তা নয় মানে হয় অনেকেই এটাকে as a profession নিয়েই নিয়েছে।

অনেকেই করে এখন প্রায় অনেক প্রচুর এখন blogger প্রচুর food blogger প্রচুর হয়ে গেছে। হুম হুম food blogger তো প্রচুর আর বিশেষ করে কোনো trending মানে কিছু থাকলেই ব্যাশ সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে চলে যাচ্ছে এই আমি দেখছিলাম কিছুদিন ফেসবুকে একটা video আসছিলো একজন মেয়ে যে আরকি ওই Dalhousie area তে গিয়ে তার বাবা মার যে hotel টা পুরানো ছিল সেটাকে আর কি দাঁড়ানোর চেষ্টা করছে আচ্ছা নন্দিনী নন্দিনী না কি নাম তো সেখানে দেখছি সেখানে গিয়ে আবার ঝামেলাও দেখছি শুরু হয়ে গেছে মানে

আচ্ছা আচ্ছা কিন্তু বড্ডই মাঝে মাঝে এদেরকে নিয়ে বাড়াবাড়ি করে দেয় উম youtube মানে কিছুটা ওদের promotion ও হয়ে যায় কিছুটা ওদের সাথে ওদের মানে কিছুটা বিরক্ত করে আমরা দেখেছি ওই একটা কি কাঁচা, কাঁচা মাখা কাকু বলে একজনকে খুব বিরক্ত করছিলো সেই নিয়ে দেখলাম মাঝে

প্রথম প্রথম তো খুবই সে viral হয়ে যায় মানে খুব মানে লোকজন তার কাছে যায় তার পর তার জন্য সেটা যেন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়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

হ্যাঁ মানে customer গুলো তো ওই locality ই যারা ওখানে যেত তারাই যাবে কেউ তো আর কলকাতা থেকে ওখানে এমনি এমনি ওর কাঁচা মাখা খেতে যাবে না।

এক হয় যারা হচ্ছে যারা এই blog করতে যায় তারা নিজেদের

School এর বাচ্চারা যায় বা school এর student রা যায় বাচ্চা বা student রাও যায় বড়ো রাও যায়। আহ আবার বেশির ভাগ আহ মহিলারা যায় যা একটুখানি এই মাখা খায়

নিজের channel এর view বাড়ানোর জন্য যাচ্ছে আর কিছুই নয়। হ্যাঁ এনার খুব attitude হয়ে গেছে। ইনি দশ হাজার টাকা চেয়েছে ইনি দু লাখ টাকা চেয়েছে। এরকম বলে headline দিলে তো মানুষ আরো বেশি করে সেই video দেখবে।

হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ সেখানে গিয়ে বেকার বেকার তাকে disturb না করে তুমি তোমার video করো সেটাই আমার মনে হয় ভালো। তুমি দূর থেকে করো তুমি একদম সে কড়ার মধ্যে ঢুকে গিয়ে একদম ওতো zoom short নেওয়ার তো কোনো দরকার নেই না? সেটাই নন্দিনী নন্দিনী দি কে দিয়ে দেখছিলাম যে সে তো তার বাবার ব্যবসা টাকে একটুখানি ঠিকঠাক ভাবে চালানোর জন্য এসছিল কিন্তু তাকে নিয়ে তার দোকানের তো একটা মানে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

তাদের তারা রোজের রোজ তাদেরকে দুপুরের ভাত খেতে হয় হয় তো। ঠিক আছে এরম কলকাতাতে অনেক এতেই আছে যাদের উম office এর থেকে দুপুর বেলা খেতে হলে একটা

এটা তো মানে খুবই problem খুবই বিরক্তি কর ব্যবসা একটু খানি হয়তো hamper যাই হোক কত কথা বলে ফেললাম হ্যাঁ তোমার আহ cinema দেখা আহ একদিন তো মানে তোমাকে বলারি ছিল যে একদিন আসো তাহলে একদিন একসাথে কোথাও cinema টিনেমা দেখতে যাই।